এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি দূরে একটি মন্দির রয়েছে মন্দিরটি সাদা রঙের মন্দির এবং আকাশটিতে ভালোই মেঘ হয়েছে।

এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছিএকটি নীল রঙের আকাশ রয়েছে এবং নিচে রয়েছে একটি নীল রঙের গাড়ি ।

এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে বাবা মহাকাল ফুলঘর এবং এটি একটি--

এই ছবিটাতেআমি দেখতে পাচ্ছি এখানে রয়েছেএকটি নীল রঙের ঘর ঘরের দরজাটিকালো রঙের এবং ঘরের গায়--

এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি সবুজ ঘাস রয়েছে এবং আকাশটি একদমই সাদা রঙের।

পাগি এবং এগুলো হবই কাগজের দূরে একটি ঠান্ডা হওয়ার যন্ত্র দেখতে পাছি এবং মাটিটি একদম সাদা।

এবং দূরে একজন মহারাজের মূর্তি রয়েছে এবং তার মাথায় একটি ছাতাও করা রয়েছেএবং তার পাশে রয়েছে একটি ল্যাম্প ও।